বাইক রাখা আছে। রাস্তা আছে। জানলার ধারে অনেক কিছু মেলে রেখেছে।

পোল -এর তার আছে তো পোল -এর মানুষ জন আছে

বড়ো দোকান আছে দোতলা উপরে কাঁচ সিস্টেম আছে বিজ্ঞাপন ছাপা আছে নীচে দোকান আছে রাস্তা আছে ।

ছাদে লাইটিং লাগানো আছে তার সাইড এ সার্ভিস লেখা আছে উম।

এয়ারপোর্ট আছে এয়ারপোর্টের সামনে টাই শুট পরে একটা মানুষ দাড়িয়ে আছে চারিদিকে গাছপালা অনেক আছে লাইনের বা লাইটের পোল আছে।